এটা একটা অফিস যার কালার হলো হোয়াইট ।

এগুলোই আর নীচের থাকে রয়েছে স্কেচপেন ।

আর এর পাশের ওয়াল হল হোয়াইট কালারের।

প্লাস্টার হয়নি ই ইট দিয়ে তৈরি হচ্ছে।

একজনের মাথায় বস্তা আর বাকিরা ও ওদ ওনাকে তুলে দিচ্ছেন আর কি আর দুটো তিনটে সাইকেল রয়েছে।

উম উম তারপর এখানে রয়েছে উম--

ইয়োলো যার মধ্যে ইয়ে অরেঞ্জ কালারের বর্ডার দেওয়া তারপর সামনে রয়েছে কিছু টিন আ আ--

তারপর দুটো স্টুডেন্ট বারান্দায় রয়েছে একজনের একজন স্টুডেন্ট -এর সাথে রয়েছে গার্জিয়ান ।